এখানেও দেখতে পাচ্ছি একটা আ বড়ো একটা হল ঘর বা--- এটা হল ঘরই বলতে পারি এবং এটা সম্ভবত ভাড়াতে হয় সকল পট্টিতে এখানে কোন অনুষ্টান করা হচ্ছে এবং অনেক মানুষকে দেখতে পাচ্ছি তা একটা চেয়ার এ বসে আছে এবং তাদের হাতে খাবার থালা দেখতে পাচ্ছি।

এবং এখানে আমরা একটা এ.টি.এম. দেখতে পাচ্ছি এবং এই এটা একটা মার্কেট এরিয়া আর মধ্যেই আমরা এ.টি.এম. -এর সামনে দুজন মানুষকে দেখতে পাচ্ছি এবং এ.টি.এম. -এর আরো একজন ভেতরে একজন রয়েছেন । তিনি হয়তো টাকা উইথড্র করছেন বা মানে টাকা তোলার জন্যে এসেছে--

তো খুবই ভাল জায়গা বলে মনে হত শপিং কমপ্লেক্স যেহেতু খুব ইম্পর্টেন্ট জায়গা অনেক মানুষই আসেন এখানে অনেক কেনার জন্য বা কাজ করার জন্য --

এখানে একটি মাছের বাজার আমরা দেখতে পাচ্ছি এবং একজন বিক্রেতাকে দেখছেন একজন মহিলা বিক্রেতা তিনি বসে আছেন মাছ বিক্রি করছে এবং এক ক্রেতা কে আমি লক্ষ্য করতে পারছি। ক্রেতারা বসে আছে মাছ কিনতে মাছ তারা দেখছেন বেছে নিচ্ছেন বয়স্ক মহিলা দেখতে পাচ্ছি।

কোন একটা নৃত্য প্রদর্শন হয়ত সংবর্ধনা হতে পারে এবং সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে এবং সবাই মিলে গ্রুপ ফটো একটা তুলেছে।

এখানে দেখতে পাচ্ছ একটা লেক রয়েছে এবং লেকে আ বোটিং করা হচ্ছে এবং আ বোটিং -এ খালি জ্যাকেট পরে তাঁরা কিছু যাত্রী তারা বোটিং করছেন। খুবই ভালো লাগছে এই বোটিং -টি। খুবই সুন্দর ভাবে তারা বোট করছে এবং লেকটি -ও খুব সুন্দর।